আজকের তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়া আস্তে আস্তে তাপমাত্রা বেড়েছে সকালে অনেক কম ছিল আরো এখনো শীতলতা অনুভব করছি সকালেও অনেক শীত ছিল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

কিরকম যে লাগছিল বৃষ্টি ঝিরিঝিরি ফোঁটা ফোঁটা বৃষ্টির মত পড়ছিলো আমার অনেক ঠান্ডা লাগছিলো । আবহাওয়ার কিরকম জানি একটা শীতলতা অনুভব করছি।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 আমি একটু আগে খবর দেখছিলাম তারা বলেছিলো সম্ভবত আগামীকাল আরো বেশি শীত থাকতে পারে এবং আমি শীত খুব পছন্দ করি আর আহ আমি আশা করি গ্রীষ্ম কাল মানে খুব ভালো লাগবে। তবে শীত আমার কাছে খুব পছন্দের একটা ঋতু

আপনি কি পছন্দ করেন শীত পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন প্রত্যেকের শীত অনেক প্রিয় আর ছোটবেলায় ফিরে গেলে তো শীত নানা রকম স্মৃতি আবেগ হয় আমরা যখন school ছুটি পেতাম তখন আগে থেকে plan করে রাখতাম যে মামার বাড়ি যাবো খেজুরের রস খাব মামীর হাতে পিঠা খাব এগুলা অন্যরকম একটা অনুভূতি আসলে মনে পড়লে সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে সত্যিই শীতের অনুভূতিটা অন্যরকম শীতের অনুভূতিটা অন্যরকম সেটা বুঝে বলে বোঝানো সম্ভব নয় শীতে অনেক পিঠা পায়েস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 শীতে আবার অনেকের অনেক কষ্ট গরীব দুঃখী যারা আছে তাদের পর্যাপ্ত পরিমাণে কাপড় নেই তাদের জন্য অনেক কষ্ট করতে তাদের অনেক কষ্ট অনেকে দেখা যায় শীতে আগুন পোহাতে গিয়ে

যে রাস্তার কুকুরের সাথে ফুটপাতে মানুষ শুয়ে আছে আসলে এই চিত্রগুলো দেখলে হৃদয় বিতরণ করে আমাদের অনেক কষ্ট লাগে আসলে শীত সকলের জন্য আনন্দময় নয়। শীত যদি প্রত্যেকের আনন্দের বইয়ে আনন্দময় বয়ে বয়ে আনে তাহলেই জীবন সুন্দর শীতের উপকারী অপকারী দুটো দিকেই রয়েছে শীত যে শুধু উপকার করে সেটা নয় শীত কিন্তু আমাদের নানারকম ফুল শাক সবজি কাঁচা ফলমূল দেয় এগুলো কিন্তু আমরা প্রত্যেক সময় পাইনা। তাছাড়া তাছাড়া শীতের সময় লক্ষ্য করবেন আমরা কিন্তু অতিথি পাখির দেখা পাই শীত কালে আবার দেখবেন যে পরিবেশ টা শীতের যে আবহাওয়াটা মৃদু মৃদু একটা বাতাস আসবে আবার রোদো আসে তখন এতটা শীত লাগে না আবার হালকা হালকা শিশির পরে দেখতে Weather টা অনেক সুন্দর লাগে যে এক কথায় awesome এই শীতে আসলে তবে শীতের যে শুধু উপকার রয়েছে সেটা না অপকারিতা রয়েছে শীতকালে বিভিন্ন রোগ দেখা যায়। সর্দি তারপরে ডায়রিয়া জনিত রোগ হয়ে থাকে শীতে বের হওয়া যায় না পোশাক ছাড়া একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে আবার বে বেশি শীত পড়লে স্কুল গোলা বন্ধ দেওয়া হয়। জি আপু শীতের সময় কিন্তু নানা রকম রোগের বাসা বাঁধে দেখবেন অল্পতে বাচ্চারা সর্দি ঠান্ডা কাশি নানা রকম রোগে আক্রান্ত হয় আর প্রায় হাসপাতালগুলোতে অনেক রোগী দেখা যায় যা পূর্বে তুলনায় অনেক বেশি আসলে শীতকালে মানুষ একটু তাড়াতাড়ি রোগে আক্রান্ত হয় কারণ তাদের তখন রোগ প্রতিরোধের ক্ষমতা টা একটু কমে যায় প্রতেককের দেহের তাপমাত্রা সুষেন ক্ষমতা তো এক নয় এই সময় মানুষ বৃদ্ধ বয়স্ক মানুষের জন্য হয়তো একটু কষ্টদায়ক আবার শিশুদের জন্য খুবই sensitive সময় এই সময় সকলে সচেতন থাকা উচিত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 শীতের পরে আবার আসতেছে বসন্ত ঋতু বসন্তের আবহাওয়াটা কিন্তু অন্যরকম হালকা হালকা বাতাস পাখির কোকিলের ডাক তারপর গাছে গাছে

এখন আবহাওয়া বইছে শীতে বসন্তের বাতাস বসন্ত তো প্রায় এসে গেছে বসন্তে আবহাওয়াটা অন্যরকম একটা অন্যরকম সৌন্দর্য নিয়ে আগমন করে তখন প্রায় সেজে ওঠে প্রকৃতি নতুন রূপে বসন্ত উৎসব বসন্ত উৎসবে মেতে উঠে

আবার আপনি যখন দেখবেন যে বসন্তকাল চলে গেল শরৎকাল আবার শরৎকাল আসে যে শীতের আগে সময়ে শরৎকালে কিন্তু প্রকৃতি অনেক সুন্দর লাগে আকাশে হালকা হালকা মেঘ দেখা যায় এবং শরৎ কাশফুল ফোটে খুব সুন্দর লাগে দেখতে মনে হয় যেন আকাশ আর ফুল একসাথে মিশে গেছে

শরৎ এর আকাশ দেখলে মন চায় আকাশে হে হারিয়ে যেতে শরৎ অন্যরকম একটা রূপ নিয়ে আসে। শরৎ রূপ দেখে প্রায় মন মেতে ওঠে একটা ঋতুতে আলাদা আলাদা রূপ বৈশিষ্ট্যের সৃষ্টি হয় যা প্রত্যেকের মনে আর আলাদা একটা জায়গা সৃষ্টি করে। আমাদের দেশ স্মরণিত দেশ প্রত্যেকটা ঋতুতে আলাদা আলাদা আবহাওয়া আলাদা আলাদা প্রকৃতি যা খুব প্রকৃতির রূপ রূপকে দান করে অন্য রকম একটি সৌন্দর্য প্রকৃতির সেজে ওঠে আলাদা আলাদা সক্রিয় বৈশিষ্ট্য। আপনি যখন আবার বর্ষার দিকে যাবেন বর্ষা ঋতুতে বর্ষার আবহাওয়াটা থাকবে অন্যরকম কিছুক্ষণ পরপর বৃষ্টিপাত হবে আবার নদীগুলা নদী তারপর হাড়গোলা একবার পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে তখন অনেক ধরনের ফুল দেখা যাবে কদম কেয়া কেতকী অনেক ফুল দেখা যায় কোথায় বর্ষাতে বর্ষা খুব সুন্দর লাগে। মনে হয় যেন বাংলা যৌবন ফিরে এসেছে। গাছপালা একদম সবুজ সবুজ থাকে খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ বর্ষা ঋতুটা আমার কাছে অনেক ভালো লাগে তখন এর আবহাওয়াটা থাকে ঠান্ডা ঠান্ডা তা ছাড়া

একটা বৈশিষ্ট্য রয়েছে এবং আলাদা আলাদা সক্রিয় রূপ রয়েছে যা দেখতে সত্যিই অসাধারণ লাগে এখন যে আজকের যে আবহাওয়া এই শীতকালে আমরা কিন্তু প্রায় ওই অতিথি পাখি দেখা পাই কিন্তু আপনি চাইলেও কিন্তু পবসন্ত কালে সেই অতিথি পাখি গুলোকে আর পাবেন না আবার বসন্তের কোকিল কিন্তু এখন পাবেন না এখন সত্যি যদিও miss করি বসন্তের কোকিলের ডাক চাইলেও তো শুনতে পারবো না সবকিছু আবহাওয়া নির্ভর bangladesh তো নদীমাতৃক দেশ বর্ষাকালে তো প্রচুর মাছ পাওয়া যায় বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার ফলে হলে পুকুরে ঘাওরে খাল খাল বিলে প্রচুর মাছ পাওয়া যায় বর্ষাকালে যেমন উপকারিতা রয়েছে অপকারিতাও রয়েছে বর্ষাকালে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। যাদের ঘরেটিনের চালা নেই। তা তাদেরকে অনেক অসুবিধায় পড়তে হয়। তার পানি পড়ে ঘরে বৃষ্টির পানিতে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে যায় এবং বন্যা হয় হওয়ার বন্যার কারণে মানুষ অনেক কষ্ট করতে হয় যা কলেরা ডায়রিয়া এসব রোগে ভুগে পানি পাই বিশুদ্ধ পানি পাই না।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 রাস্তা ঘাট পানিতে ডুবে যায় school গুলোকে বন্ধ করে দেওয়া হয় এক কথায় সব ঋতুই ভিতরে এক একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আলাদা আলাদা উপকার অপকার রয়েছে। এখনকার আবহাওয়া যেমন একটা উপকারিতা রয়েছে অপকারিতা রয়েছে বর্ষার ওর রয়েছে তেমনি সব মিলিয়ে bangladesh একটা অসম্ভব সুন্দর দেশ সবুজ প্রকৃতিতে ভরপুর জি আমরা bangladesh বসবাস করছি bangladesh কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডলীয় দেশ এই যে বর্তমানে কিন্তু শীত এই শীতের মধ্যে আমরা অন্যরকম একটা আবহাওয়াতে বাস করছি। আবার গ্রীষ্ম আসলে আবহাওয়াটা পরিবর্তন হয়ে যাবে প্রচন্ড গরমে তপোদাহী চারদিক উত্তপ্ত হয়ে ওঠে আবার এখন দেখেন শীত শীতের পরিবেশ ঠান্ডা প্রায় অন্য রকম একটা অবস্থা আর গরমে তার বিপরীত অবস্থা আবার বর্ষাকালে দেখবেন সারাদিন বর্ষা রাত দিন বৃষ্টি অন্যরকম প্রত্যেকটা ঋতু আলাদা আলাদা আবহাওয়া আলাদা আলাদা রূপ নেয় যা সত্যিই অসাধারণ আসলে বাংলার প্রকৃতির রূপ অত্যন্ত সুন্দর। শীতের আবহাওয়া আপনি দেখবেন যে যে সবজিগুলো আগে বাজারে পাওয়া যায় না শীতকালে সেগুলো পাওয়া যায় গাজর টমেটো ফুলকপি সিম এগুলো কিন্তু বর্ষাকালে পাওয়া যায় না শীতকালেই পাওয়া যায়, আবার শীতের যে ঘাসে আপনি যখন বাইরে হাঁটতে বের হবেন দেখবেন ঘাসের মধ্যে শিশির জমে আছে শিশিরগোলা দেখতে সূর্যের আলোতে শিশির গুলাকে দেখতে মনে হয় যেন ঝিকমিক ঝিকমিক করতেছে খুব সুন্দর লাগে শীতের আবহাওয়া অনেক সুন্দর শীতকালে কিন্তু আবার মেলা হয়ে থাকে পিঠা উৎসব হয়। মনে হয় যেন ঝিট্মিক ঝিকমিক করতেছে খুব সুন্দর লাগে শীতের আবহাওয়া অনেক সুন্দর শীতকালে কিন্তু আবার মেলা হয়ে থাকে পিঠা উৎসব হয়। জি শীতকাল আসলে আমরা মেলায় চলে যেতাম শীতকাল মানে মেলা উৎসব পিঠা উৎসব পিঠা উৎসব এখনো প্রায় দেখা যায় আমাদের school college কিছুদিন আগেও প্রায় দুই একদিন আগে আমাদের college এ পিঠা উৎসব গেল পিঠা উৎসবে আমরা হারিয়ে যাওয়া নানারকম শীতের পিঠাপুলি দেখতে পেয়েছি আসলে আমাদের পুরনো ঐতিহ্য প্রায় আমরা ভুলেই গিয়েছি এখন বর্তমানে কিছু কিছু তা সরকারের পদক্ষেপের মাধ্যমে তা ফুটে উঠছে সরকার প্রায় সকল school প্রতিষ্ঠানে এই পিঠা উৎসব বাধ্যতামূলক করেছে তাই আমরা আমাদের হারিয়ে যাওয়া পিঠাগুলো উৎসবকে ফিরে পাচ্ছি দেখতে পাচ্ছি খেতে পাচ্ছি আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা সুখের একটা বৈশিষ্ট্য রয়েছে।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 সবাই মাঝে মাঝে ধান কেটে বাসায় নিয়ে যায় নিয়ে নিজের মত করে ধানগুলোকে গুছিয়ে রাখে এক কথায় মানে সবকিছু মিলিয়ে শীতকালটা অনেক ভালো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

এটা কিন্তু একটা পুরনো স্মৃতি ছোটবেলায় মেলায় যাওয়া মেলার মধ্যে নাগরদোলায় ওঠা তারপর মেলার মধ্যে ফুচকা চটপটি নানা রকম খাবার খাওয়া চুরি কেনার জন্য বাইরে করা পুতুল কেনার জন্য বায়না করা আসলে এখন কিন্তু সেই দিনগুলি অনেক, miss করি সেই দিনগুলোতে ফিরে যাওয়ার ইচ্ছা হয়। বর্তমানে দেখেন এই যে অতিথি পাখি এদের কিন্তু এখন যে আবহাওয়া পাচ্ছি পরে কিন্তু আমরা ধরে রেখেও ওদেরকে রাখতে পারব না কারণ আবহাওয়া সাথে তারা মানানসই হবে না তাই তারা চলে যাবে আবার যেখান থেকে ওরা আসছে সেখানে আবহাওয়ার সাথে তারা মানিয়ে নিতে পারবে তাই আমাদের দেশে এসে অবস্থান নিয়েছে তবে আপনি যদি বলেন এখন এর আবহাওয়াটা সত্যিই অনেক রোমাঞ্চকর আপু আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আবহাওয়া সম্পর্কে অনেক কিছু জানলাম অনেক বিষয় জানলাম ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কথা হবে জি আপু আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো অনেক অজানা তথ্য জানতে পেরেছি স্মৃতিচারণ করেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর সালাওয়ালেকুম আপু

তো আজকে আমাদের আলোচনা করার বিষয় হল, ভারতের cricket কে নিয়ে, ভারতের cricket test মানেই হলো, ঘূর্ণি pitch এ keeper এর skill এর পরীক্ষা, শুধু wicket keeper নয় সজাগ থাকতে হয় closing fielder ও, যাতে সা সামান্যতম সুযোগও কাজে লাগিয়ে, dressing room এর রাস্তা দেখানো যায়, বিবিপক্ষ দলের bater কে আর সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন চার test series sleep coaching বাড়তি জোর দিয়েছে, team ইন্ডিয়ার coach রাহুল দ্রাবিড় রবিবার তিনি বলেছেন খুব, গুরুত্তপূর্ণ হতে চলেছে, closing coacingsweep fielding অনুশীলনে এই বিষয়ের ওপর জোর দিয়েছেন, জোর দিয়েছি আমরা, অন্য সময় এইগুলি নিয়ে খানা খানি সময় ফেলে যায়ে, কিন্তু এই শিবিরে সেই সুযোগ রয়েছে, catch যাতে না পড়ে, সেই লক্ষে পরিশ্রম করছে cricketer রা বৃস্পতিবার, নাগপুরে যা মাথায়ে শুরু হবে প্রথম test, তার আগে সপ্ত ক্ষণিকের প্রস্তুতি, সিবিয়ের, জবীরের নজরদারি তে ঘাম ঝোড়াচ্ছে বিরত কোহলি তেথেস্বার পূজারার, কোচের কোথায়, বেশ কয়েকে লম্ব practice session করেছি আমরা, প্রায় সব সময় match এর মধ্যে থাকে হয়ে ফলে বাড়তি সময় ধরে প্রস্তুতির অবকাশ মেলে, অ-মেলেনা আমাদের, তা পাওয়া ভালই লাগছে, আমরা এই সিবিয়ের কি কি করেত চেয়েছি, তা নিয়ে মাস ক্ষণিক ধরে পরিকল্পনা সাজিয়ে ছিলাম সেগুলো বাস্তবায়িত করতে পেরে খুবিই খুশি, border Gavaskar trophy এখন ভারতের দলে, অস্ট্রালইয়ার গত দু বছরের সফরে test series জিতেছে

commissioner রা এই raskin শীর্ষে ঠিক পিছনে রয়েছে ভারত, এই series তিন থেকে এক বা দুই থেকে শূন্য বেবধানে জিতলে বিশ্ব test champion নে ফাইনালের ticket ও পাকা হবে রোহিতের, সেটাও বাড়তি তাগিতে রয়েছে, হয়ে উঠেছ team ইন্ডিয়ার কাছে, দ্রাবিড় বলেছেন, প্রটতেকেই ছন্দে ম-দেখাচ্ছে

format থেকে test cricket র জন্য মানসিক ভাবে তৈরি হতে হয়েছে, এবারে শিবির জদীও খুব বড় নয়, আমি আর একটূ লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে পছন্দ করি কিন্তু, ঠাসা cricket সুচির পরেও পাঁচ ছয়ে দিন ঘাম ঝোড়ানোর সুযোগ পেলাম, পাওয়া টা কম নয়, এটা কাজে লাগিয়েয়ছেই সবাই, এই series দ্বিতীয় test আবার mile ফলকের সামনে দাঁড়িয়ে batting over এর বড় ভরসা পূজারা carrier test খেলাতে চলেছে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা থেকে পুজারা বলেছেন ওরা লড়াকু দল, সবসময় challenge এর মুখ ফেলে, আর আমিও টক করে পছন্দ করি, শুধু যে কোথা লড়াই হয় তা কিন্তু নয় cricket টাররা যুদ্ধে নেমে পড়ি আমরা, cricket এর হিসেবে দল বিপদে পড়লে সেখান থেকে বস্তির জায়গা নিয়ে আসাই আমাদের কর্তব্য, ওদের বিরুদ্ধে সেই ধরনের বেশ কয়েকটা innings খেলতে পারাই ভালো লাগছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল হওয়ার জন্য মানসিক ভাবে শক্ত পক্ত থাকা জরুরী, দু হাজার আথের থেকে দু হাজার উন্নইস মরণঝ উম মৌসনে অস্ট্রালইয়ার চার test পশশ একুশ রান করেছিল পূজারা series জেতার বড় আবেদন ছিল তার, এই series record বারশ অষ্টান্ন বল খেলে ছিল রিতি, আর সেই মুখ সে কি সঙ্গি হয়েছে bating order তিনটি number পূজারার কোথায় সেটাই carrier সেরা series শারীরিক ও মানসিক পরীক্ষা দিতে হয়েছিল প্রতি মুহূর্তে, এবার প্রস্তুতি হিসেবে কয়েকটা রনজি match খেলেছি অনু-অনুসুধন করেছি রাজ কটোর ও আশা করেছি সমস্যা হবে না, নয়া দিল্লি, দরজার কড়া নাড়ছে মহিলাদের t twenty বিশ্বকাপ, আগামী দশই ফেব্রুয়ারি ঢাকা কাঠি পড়বে, আই সি সি এ mega tournament উদ্বডনি ম্যাচ এ আয়োজগ দেশ, দক্ষিণ আফ্রিকা মুখ মুখী শ্রী লঙ্কা, এবং ভারত অভিযান সুরু করবে বারই ফেব্রুয়ারী প্রথম match এর মাঞ্চলক খেলতে হবে, চির প্রদর্শনি পাকিস্তানের বিরূদ্ধে উললেকযজ্ঞ কদিন আগে দক্ষিণ আদ্রিকার মাটিটে ভারত অনন্ত উনিশ মহিলা দল বিসশ্বকাপ জিতে ছিল এবার senior দের পালা এই প্রসঙ্গে প্রাক্তন অভি অধিনায়ক মিতালী রাজ জানিয়েছেন, t twenty বিশ্বকাপ ভারতের সাফল্য নির্ভর করছে top word batting এর ওপর কিংবদন্তি মিতালীর কথায় বিশ্বকাপ অস্ট্রালইয়ার ইংল্যান্ড এর মতো দল কে হারাতে batting এ গভীরতা বাড়াতে হবে তার জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে top word কে কারোর পছন্দ করবে, বাকি bater দের ওকে সঙ্গত করতে হবে, সাধ্য অনুযায়ী ঊনিশের বিশ্বকাপ খেলার সুবাদে দক্ষিণ ভারত আফ্রিকাকে পরিবেশের সঙ্গে পরিচিত শেফালী ও রিবিচাকে রিচারা এই দুই জন input খুব ভালো ভাবে দলকে দেখাবে শিখা পান্ডে ছাড়া ভারতের bowling বেশ অভিজ্ঞ, এই প্রসঙ্গে মিতালি মন্তব্য, বড়ো tournament অভিজ্ঞতা অনেক সময় কাজে লাগে, সেদিক থেকে bowler দের কাছে কঠিন পরীক্ষা অস্ট্রেলিয়া ভেরানি ভেব ভেবরানী বলেছেন তিনি মিতালী আর তার কথায় ওদের bating খুব শক্তিশালী lower order match করে দিতে সক্ষম তাই আমি অজিতের এগিয়ে এ ছি knockout test এ ভারত

তে তার কয়েক দিন সময় লাগবে, তাই তার পরিস্থিতিতে দিল্লির ক্যাপিল কপিল স্যার নেতৃত্ব bat on করা হতে হয়ে উঠবে, তার কি জোর চর্চা চলছিল cricket মহলে, তবে রবিবার সব জল্পনা কল্পনা অবসান ঘটালে দিল্লি calicuts কে mentor সৌরভ নামগুলি তিনি জানিয়েছেন আসন্ন IPL এর দিল্লির capster কে নেতৃত্বে দেবেন দেবিশ ওয়ার্নার সিলেট লোকের

তার তত্ত্বাবধানে চলল অনুশীলন যেখানে cricket টারদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া পাশা পাশ, মূল্যবান পরামর্শ দিতে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ক কে

উল্লেখযোগ্য হলেন চরফা খান, কমলেশ নাগ নাগরাটি, ও যশ ঝুল, ছিলেন বাংলার মুকেশ কুমার কুমারো তরুণ cricket আর অক্ষক ও অভিষেক পুলেও পুরেলো আবার trial দিতেও দিয়েছিলেন সন্ধ্যায় দুই মঞ্চ cricket আর অবশ্যই রঞ্জি trophy শেষ চারের match খেলতে ইন্দ্র উড়ে গিয়েছে মধ্য প্রদেশর, বিরুদ্ধে match শুরু রবিবারে এদিকে দিল্লির অধিনায়ক বদল প্রসঙ্গে সৌরভ বলেছেন ঋশপের না থাকাটা capil star এর জন্য বড় ক্ষতি এর দুটো মাঠে ফিরে আসুক এটাই চাইছি, তবে আমরা দিল্লির নতুন অধিনায়ক চূড়ান্ত করে ফেলেছি ঋষপের অনুপ্রস্তুতিতে দলকে নেতৃত্ব দেবে ওয়ার্নার IPL র আগেও অধিনায়কত্ব করেছেও champion ওয়ার্নার ও অধিনায়কত্ব রয়েছে আশা করি ওয়ার্নার দিল্লিকে concreter সাফল্য দেবে আজ অস্ট্রেলিয়ার ফেরাটি বলেছেন মিলে মিতালী তার কথাই ওদের bating খুবই শক্তিশালী lower order match বের করে দিতে সক্ষম

আর কেমন আর থাকবো, ভালোই আছি ।তোমার খবর? খবর ভালো, এই যে কাজে just, এখুনি বসলাম, তারপরে ওই দিন তো আর কথা বলতে বলতে কোথা দিয়ে যে সময় কেটে গেল বলাই হলো না, তো আজকে সময় আছে? হ্যাঁ হ্যাঁ কালকে তো সেদিন তো শুনছিলাম ভালোই লাগছিল কথা গুলো শুনতে । বলোনা আজকে তো টাইম আছে, আমার তো আজকে সেইরকম, আফিস ছুটি আছে holiday । ও ভালো, তো তারপরে ওখানে তোমাকে last মনে হয় বলেছিলাম ওই যে lake আছে, ওখানে coffee house টা না? হ্যাঁ হ্যাঁ coffee house র চা টা, কফি খাওয়ার পর ওইখান থেকেই আমাদের ছিল না দুজনের । ও আচ্ছা তারপর ওখান দিয়ে একটা তোমার সামনে beach ছিল

দু-সাইডে সুন্দর ভাবে রাস্তা করেছে, beach র উল্টো দিকে তোমার একটা বড় রকমের bench করেছে, যেখানে তুমি beach থেকে বসে বসে beach র সামনের সৌন্দর্য নিতে পারবে, সূর্যোদয়, সূর্যাস্ত দেখতে পারবে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 সস্তা হবে না কিন্তু দেখলাম ওখানেই বেশিই দাম রয়েছে।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

আর এখানে সবথেকে ভালো জায়গা হচ্ছে শুনেছিলাম যে এখানে যে সূর্যদয়ের সময় খুব সুন্দর লাগে কেন না যেহেতু সমানে beach রয়েছে তো সূর্য আহ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 দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ কত সুন্দর জায়গা হ্যাঁ হ্যাঁ সমুদ্র তে তো সূর্যোদয় আর দৃশ্য আছে বলি না কতটা আকর্ষণীয় দৃশ্য হ্যাঁ সেটাই হ্যাঁ ভালো ভালো জায়গা।

ওখানকার যখন গেছিলাম club টা তে তো একজন celebrity এসেছিল নামটা ঠিকমতো জানিনা ওরাই বলেছিল নামটা এই মুহূর্তে ভুলে গেছি ওখানে আবার DJparty হচ্ছিল club এ alcohol ছিল। খুব সুন্দর ওখানে party তে আনন্দ করলাম ওখানকার আলোর কায়দাগুলো খুব সুন্দর ওটাও ঘুরলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো তো লাগবেই ওখানে পর্যটক তো আবার মানুষজন এর ব্যবহার বলছিল শুনলাম তোমার মুখে ভালো

সমস্ত বন্ধুরা আসছে এটা এটাও শুনেছিলাম যেখানে সব তোমার হচ্ছে meet spot আছে suppose ধরে নাও আহ এখানে তোমার কোন বন্ধু আছে তার সাথে কোথায় দেখা করবে তো এই যে party place এখানে তোমার দেখা করতে পার। হ্যাঁ হ্যাঁ এখানে party র জায়গাটা খুব ভালো মানে সমুদ্রের ধারে যদি party একটা জায়গা মানুষজন যায় party টাটি করে নাকি? হ্যাঁ মানে যে কোন মিলনস্থল এখানেই ভালো হয় এবং এখানে সবাই book করে আসে এটা তোমার হচ্ছে বিশেষ করে তোমার সন্ধ্যেবেলা রাত্রিবেলা হয় এখানে তোমার আহ dance সব কিছুই হয় DJparty ও আছে খুব ভালো জায়গা এটা। হ্যাঁ হ্যাঁ তা সব সময় ভিড় টা কোন টাইমে সন্ধ্যার সময় নদীর ধারে ভিড় টা বেশি হয় না সকালের দিকে? না সকালের সময় party হয় না। সকালের সময় এখানে ওই বন্ধুরা যে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 হ্যাঁ মানে বেশিরভাগ তো ওদের কর্মজীবন কাজটাজ তো করবে সকাল বেলা সম্ভব চাকরি বাকরি করে অফিস মানে বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে একটু ভিড় টা একটু বেশি হয় রাতের দিকে হ্যাঁ আর আমরা আমাদের আরেকটা ভালো পছন্দের জায়গা সেটা হচ্ছে wild life তো wild life করতে তো খুব ভালো লাগে এখানে তোমার যে

এত সুন্দর জায়গা চারিদিকে তোমার পুরো পাহাড় পাহাড় পুরো বন দিয়ে ঢাকা বড় বড় গাছ দিয়ে ঢাকা মাঝখান দিয়ে একটা canal বয়ে গেছে canal র জল কম কিন্তু পাথরগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে ভেতরের পাথর দেখা যাচ্ছে জলটা কম কিন্তু খুব সুন্দর দেখতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখতে ভালো লাগবে ওই সব জিনিসগুলো হ্যাঁ আমরা তো গেছি এখানে ঠিক সকাল ভোরের দিকে তো ভোরের সময় গেছিলাম এই কারণে কেননা এত সুন্দর জায়গা আর এত টাই বন দিয়ে ঢাকা রাতের বেলা ঘোরার সময়ও হবেনা বা ঘুরতে দেয় না সকালে ভোরের সময় গিয়েছিলাম তো যখন সূর্যোদয় হয়েছিল তো সূর্যের কিরণ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 একটা বড় wild life জায়গা তো এখানে তোমার বিভিন্ন রকমের ভাল্লুক আছে এখানে তোমার হায়না আছে বানর আছে ঈগল আছে খুব ভালো জায়গা এখন তো এগুলো আর দেখতে গেলে আমাদের চিড়িয়াখানায় দেখতে হয় এখনতো বন জঙ্গলে এগুলো বিলুপ্ত হওয়ার পথে এটাও দেখতে পারো হ্যাঁ হা এখনকার তো কি বলব আগে কি হতো আগে তো প্রচুর পশুপাখি থাকতো তো দেখতে ভয় লাগতো যেতে এখন তো এখন তো আসলে দিন দিন যত উন্নত হয়েছে এখন সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে মানুষের যতই পশুর মধ্যে ওইগুলো দেখা যায় বাঘ টাঘ দেখা যায় না? বাঘ দেখা যায় কিন্তু এগুলো খুব rare এখন তো বিলুপ্ত হওয়ার পথে তো সামনে দেখেছিলাম কিছু বাইসন আছে Indian বাইসন তো আর কিছু ঈগল ছিল ওখানে গাছে বসেছিল ওগুলো দেখলাম বেশি কিছু দেখতে পাইনি এবং ভেতরে ঢোকার সাহসও হয়নি কেননা ওখানকার security system খুব ভালো ছিল ওখানকার security guard রা বলেছিল যে ঘোরার জন্য অন্য সময় আসো এই সময় টা একটু খারাপ সময় এই সময় আর যেওনা তো এখান থেকে ফিরে আসতে হয়েছিল ও তা ওখানকার প্রশাসন কেমন পুলিশ ওখানকার প্রশাসন একদম strict এত সুন্দর ভালো ব্যবহার এত নম্রভাবে বলল আর সাহস হলো না এবং ওদের সাথে কিছু তর্ক বিতর্ক করলাম না ওরা খুব নম নম্র ভাবে বলল তাই শুনে বাড়ি চলে এলাম ওখান থেকে হোটেলে চলে এলাম হোটেল থেকে ভাবলাম চলো আবার next কোথাও ঘুরতে যাওয়া যাবে guide কে বললাম guide আমায় বলছে একটা জায়গা আছে। এভাবে চলছে

আর এখানে একটা পাখির দুনিয়া ছিল যেটা তোমায় বলা হচ্ছে mangrove forest যেখানে সালিম আলি bird spot ওই সেলিম আলি একজন ছিল যিনি খুব আহ পাখিকে ভালবাসত তিনি এই forest র আহ নাম দিয়েছিল এবং সেই forest officer ছিল যখন যখন এই forest টা কে সে নিজের হাতে আগলে রেখেছিল এবং এখানকার বিভিন্ন প্রজাতির পাখি ছিল এবং শিকারির হাত থেকে এদের রক্ষা করেছিল কোন শিকারিকে এর মধ্যে আসতে দিত না কেননা পাখিগুলোকে রক্ষা করতে হবে শিকারীদের যদি সাথ দাও তাহলে সমস্ত পাখি বিলুপ্ত হয়ে যাবে তো উনার নামে এই forest টা হয়েছিল এই forest এ গিয়েছিলাম এখানকার নতুন পাখি আমাদের পাখি ও ছিল যেগুলো এখন বিলুপ্তের পথে ওইগুলো দেখলাম খুব সুন্দর এটাও জায়গা হ্যাঁ হ্যাঁ এখন ওগুলো কি এখনকার দিনে সব পাখিগুলো লুপ্ত হয়ে যায় দেখতেই পাওয়া যায় না। হ্যাঁ সেটাই আরেকটা এখানে wild life ছিল যেটা যেটা তোমার হচ্ছে হরিণ শুধু থাকতো শুধু হরিণ একটা ছোট বন বনটা খুব বড় নয় কিন্তু এখানে তোমার হচ্ছে ঢোকার জন্য permission নিয়ে ঢুকতে হতো কেননা হরিণ যেহেতু শুধু আছে তুমি হরিণের যাতে কোন ক্ষতি না কর এবং ক্ষতি করলে সেই দায়িত্বভার পুরো তোমার ই সেজন্য এখানকার